তো আসলে দুই - দুইটার মধ্যে পার্থক্যটা কী আপনি জানেন আশিক ভাইয়া? যে আসলে দুইটার মধ্যে পার্থক্য কেমন কী?

আপনি বলতে চাচ্ছেন এইটা যে আশিক ভাইয়া যে যারা হচ্ছে কারিগরি থেকে পড়াশুনা করে বা যারা diploma section যারা পড়াশুনা করে তারা আহ ধরেন যে ভর্তি হওয়ার পরে পরে তারা তাদের যে semester টা শুরু হয় বা year শুরু হয় তারা আসলে তখন ধরে বাস্তব কাজের মধ্যে বা এরকম থেকেই ওরা শুরু হয় মানে মূল যেখান থেকে শুরু হয় সেখান থেকেই ওরা আরকি হাতে কলমে শিক্ষা পায় এটা বলতে চাচ্ছেন আপনি। হাতে কলমে শিক্ষা পেয়ে যায় ওটা তাদেরকে শিখানো হয়। তো সে দক্ষতাটাকে তাদের তারা কাজে লাগিয়ে হচ্ছে তাদের ভবিষৎটা গড়ে তুলতে পারে বা তুলতাসেও বর্তমানে যারা কারণ হচ্ছে তারা যে কাজ পারে তার জন্য কিন্তু চাকরির অভাব হয় না। আর যে কাজ পারে না তার জন্য খুবি কঠিন একটা চাকরি পাওয়া তাই নাহ? জি জি জি বুঝতে পাচ্ছি আপনার কথা বুঝতে পারছি জি আশিক ভাইয়া। আশিক ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল। প্রশ্ন হচ্ছে যে উম জি জি আপনি কিছু বলতে চাচ্ছেন আশিক ভাইয়া?

প্রচুর কঠোর পরিশ্রম করতে হবে যেন আমরা ভালো একটি কিছু করতে পারি। যেন ভালো একটা refer পাই যেক্ষেত্রে আমাদের ভালো ভালো job হয় সে ব্যাপারে কোনো কিছু চিন্তা ভাবনা করার পরেই আমরা চাকরিতে apply করা উচিত। আসলে আহ ঠিক আছে আহ আশিক ভাইয়া আমি একটা আহ কথা জানতে মানে বলতে চাচ্ছিলাম যে আসলে যদি আমরা এই নিয়মে বা এটার মধ্যে যদি আমরা যদি চলি তাহলে হয়তো আহ এতটা চাকরি বকরীর ক্ষেত্রে এতটা ইএ হবে না। তো হচ্ছে জি আশিক ভাইয়া হচ্ছে আহ উম বর্তমান সময়ে হচ্ছে যে যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা কারিগরি শিক্ষা যারা নিচ্ছে

জি তারা হচ্ছে যে হাতে কলমে বা বাস্তবে তারা শিক্ষা পাচ্ছে তো আহ তাদের চাকরি সব জায়গায় বা তাদের অগ্রাধিকার সবচেবেশি তাই না আশিক ভাই আপনি যেটা দেখতে পারতেসেন বা বর্তমান সময়ে বা বর্তমান situation এ তাই না? অগ্রাধিকার সব থেকে বেশি বলতে জানায় আপনার যদি হচ্ছে আপনার যদি দক্ষ হন সেক্ষেত্রে চাকরি থাকবে। এখন একজন কারিগরি থেকে একজন student শিক্ষা গ্রহণ করলো। করার পরে সে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে সে ভালো কাজ করতাসে কিন্তু সে তার মেধা ভালো না। সে একটা করতে যায় একটা হয়ে যায় আরেকটা তার সেক্ষেত্রে

আহ উম তাহলে কিভাবে বা তাদের মেধা তালিকা বা তারা যদি তখনধরে যদি না যদি শিখে আসে তাহলে কিভাবে তারা Job পাবে বা কিভাবে একটা building তৈরী বা বানাবে তা এইটা বলতে চাচ্ছেন তাই নাহ? আচ্ছা হ্যাঁ। আমি হচ্ছে কি এইটা বুঝাতে চাচ্ছি একজনকে যদি আমি প্রশিক্ষণ দিলাম কিন্তু সে হচ্ছে হলো সবাই তো আর এক হয়না ভাইয়া তাই না?

আহ আসলে আশিক ভাইয়া হচ্ছে যে বর্তমান বাজার এ আরকি কাদের বেশি প্রাধান্য দেওয়া হয় আরকি যারা বেশি আহ পড়াশুনা করসে যারা বেশি না হচ্ছে যারা যাদের কাজ জানে বেশি বা experience আছে যাদের বেশি তারা বেশি প্রাধান্য পায়?

হ্যাঁ। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনি যে যা পড়াশুনা সবচে বেশি করসে তারা হচ্ছে প্রাধান্য পায় অবশ্যই তারা প্রাধান্য পায় কিন্তু তারা প্রাধান্য পেতে পেতে একটু সময় লাগে। আর যারা হচ্ছে কাজ জানে দক্ষ তারা প্রাধান্য তাড়াতাড়ি পেয়ে যায় এইটাই হচ্ছে difference।

আমি আপনার কথা বুঝতে পারসি আশিক ভাইয়া। জি ভাইয়া।

বর্তমান যে বাজার আছে এখন আমাদের Bangladesh এ সেক্ষেত্রে বাজার এ আমাদের জনসংখ্যা প্রচুর বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত প্রচুর হাড়ের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার কারণে আমাদের কর্মক্ষেত্র কমে যাচ্ছে।

আপনি কী আহ একটা বিষয়ে জানেন যে আসলে আমরা এটা এই বর্তমান যে বেকারত্ব বা বর্তমান মানুষ সময় দেখা যায় যে অনেকে বেকার পড়াশুনা করে graduation complete করে বেকার বসে থাকতে। এটা আমরা কিভাবে আহ দূর করতে পারবো মানে এই অভাবটা আমরা কীভাবে পূরণ করতে পারি এ বিষয়ে যদি একটু বলতেন? এই বিষয়টা নিয়ে বলতে গিয়ে আমি একটা কথা বলবো এই বিষয়। সে কথাটি হচ্ছে আপনি যদি পড়াশুনা করে successful কিছু করতে চান সেক্ষেত্রে আপনার পড়াশুনা পড়াশুনার পাশাপাশি আপনার কিছু একটা করতে হবে যেটা দিয়ে আপনি

skill skill develop করতে হবে এটা বলতে চাচ্ছেন আপনি ?

পড়াশুনার পাশাপাশি আপনি যদি একটা কাজ করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা qualify অর্জন করার পরে যদি আপনার চাকরি না হয় তো সেক্ষেত্রে আপাততো আপনি আপনি যে একটা অর্জন করেছেন সে অর্জন দিয়া আপনি

পড়াশুনা করলেন এতো ভালো একটা qualification অর্জন করলেন সেটা নিয়ে আপনি

ঠিকাছে ওয়ালাইকুমআসলাম আপনিও ভালো থাকবেন।

আটানব্বই বছর বয়সে মহাশ্বেতা দেবী সজ্ঞানে চোখ বুজলে

পরোলোকগতা নিজেও বেশ কিছু কাল যাবৎ

বুঝতে পেরেছিলেন একটা বয়সের পর বেঁচে থাকাটা নিরার্থক, বোঝার মতো নিরুপায় অপরাধ। স্বামী অঘোরনাথের মৃত্যুর পর তিনি

তিন ছেলে এক মেয়ে বৌ এছাড়া আস্তৃত পরিজন, বেশ কিছু পরিচারক-পরিচারিকাকে নিয়ে বিশাল সংসার।

এবং প্রভূত সম্পত্তি রক্ষা সমস্ত কিছু শক্ত হাতে সামলে ছিলেন মহাশ্বেতা দেবী।

সবার বউরানী বড় ছেলে

ছাড়া বাকি সন্তানরা তখন অপরিণতই ছিলেন।

মিতভাষী মহাশ্বেতা দেবী ছিলেন অপরূপা ব্যক্তিত্ব সম্পন্না মহিলা। পরম স্নেহে ও মমতা সহ কঠোর শাসনে ছেলে-মেয়েদের বড় করে সুপ্রতিষ্ঠিত করেছিলেন।

মেয়েকে সুযোগ্য পাত্রস্থ করেছেন যথাযথ মর্যাদায়। মৃত্যুর কিছুদিন আগে তিনি ছেলে-মেয়েদের ডেকে

পারিবারিক বন্ধু উকিল বাবুর সাহায্যে সবাইকে সমপরিমাণ অর্থ সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন।

তার অবর্তমানে গৃহ-দেবতার সেবা এবং সমস্ত কর্মচারীদের মাসিক ভাতার সুবন্দোবস্ত করে গেছেন।

মহাশ্বেতা দেবী ঘরের পুরনো আলমারির

সব বউ, মেয়ে, নাতি-নাতনীদের মধ্যে সমবণ্টন করে দিলেও

সবার দৃঢ় বিশ্বাস তাদের প্রাপ্য আরো অনেক কিছুই আছে ঐ সিন্ধুকটিতে।

একটিবারও তাদের মায়ের কথা তারা হুমম অবদান ভালোবাসার সহচর্য্যের স্মৃতিচারণও করতে করেন নি।

আড্ডা-গল্প-আলোচনায়

সুখ দুঃখে সুখ দুঃখের সুখ যেকোনো বিপদের সমস্যা আগলে রাখার সঙ্গে

থাকা মানুষটিকে একবারের জন্য স্মরণ করে দু ফোঁটা চোখের জলও বা দীর্ঘ নিঃশ্বাসও ফেললো না কেউ,

বোধ করলো না তাঁর অভাব, কেবলমাত্র কর্মচারী, পরিচারক-পরিচারিকা ছাড়া।

নির্দিষ্ট দিনে সবাই জমায়েত মহাশ্বেতা দেবীর ঘরে, টানটান উত্তেজনা, উকিলবাবু চাবি ঘুরিয়ে চাবির সিন্ধুক খোলা হলো।

চন্দন কর্পূর মিশ্রিত বহু আবদ্ধ পুরোনো স্মৃতি এক আশ্চর্য গন্ধে জমে থাকা গোপন দীর্ঘশ্বাসের মতো ছড়িয়ে যেন চারিদিকে ছড়িয়ে গেলো।

এএ থাকা সমস্ত লোকজন বুকে এএ একটা শব্দ যেন সিন্ধুকের ভিতরে কি আছে লুকোনো সম্পত্তি।

উকিলবাবু বললেন সবাইকে জায়গায় মতো বসতে, ভিতরের সমস্ত জিনিস বার করে উনি সবার সামনে রাখবেন।

অগ্যতা তায় বসলো সবাই একের পর এক

একের পর এক সবাইমিলে ওখানে খুব উৎসাকের সঙ্গে বসে আছে কি বের হবে।

একের পর এক বের করতে লাগলো বহুকালে যত্নে আদরে আগলে রাখা সম্পত্তিগুলো।

বেশ কিছুটি ছোট বাচ্চা মেয়ে সবাই বসে আছে, তাদের জামাকাপড় সব একের পর এক সিন্দুক থেকে বের করতে লাগলো।

ছোট frock জামা pant , বোনা উলের sweater

আর পাটে পাটে ভাঁজ করা কিছু বেনারসি

পাঞ্জাবী শাল, সিন্ধুকের কারুকার্য করা velvet - এর বটুয়া যেটা দেখে মেয়ে বৌমারা উৎসুক হয়ে উঠলো।

ভাবলো ওই বটুয়ার ভিতরে হয়তো সোনা গয়না আছে, কিন্তু তাদের উৎসুক জলে ঢেলে বের হলো

এএ ফুলের মালা

ছেলে-মেয়েরা সবাই ভাবলো যে এটা কি!

ছেলে-মেয়েদের অবাক করে দিয়ে হুমম বেরোলো ওদের ছোট school এর পড়াশুনার জামা-কাপড়, school এর certificate

এইভাবে একের পর এক সমস্তকিছু খাতা পাণ্ডুলিপি সব বের করলো। উকিলবাবু এতক্ষণ নীরব, ওনার কাজ উনি করে যাচ্ছেন

একবার ও সবার দিকে চেয়ে বললেন সিন্দুকের এই খাতাটির কথা শুধুমাত্র বৌরানী আমায় জানান নি কোনদিন।

আজ তোমাদের এই পড়ে শোনাবো এই খাতার ভিতরে কী আছে, তোমাদের শোনার প্রয়োজন আছে।

সব হয়ে উৎসুক হয়ে সবাই বসলো, সন্তানেরা এখন নিরুপায় হয়ে চারদিকে সবাই বসে আছে ক্লান্ত ধৈর্যহারা হয়ে সব বসে আছে।

হ্যাঁ hi লাইবা ভালো আছো? আমি হ্যাঁ অবস্থা ভালো। আলহামদুলিল্লাহ তোমার কী অবস্তা? আহ আমারও বেশ ভালোই অবস্থা। তো কী খবর কেমন চলছে? এখন তো শীতকাল চলছে, শীতের সবজি টবজি তো বোধ হয় ভালোই খাওয়া দাওয়া হচ্ছে কী বল তুমি? হ্যাঁ অবশ্যই যেহেতু আমাদের বাড়িটা আ্যঁ আমাদের গ্রামের বাড়িতে কিছুদিন যাবৎ আমরা আছি আম~ রা মানে গ্রামের বাড়িতে থাকি। তো সেখানে আহ অনেক ধরনের আশেপাশে অনেক ধরনের সবজি আছে অনেক ধরনের ক্ষেত আছে, সেখানে অরেক ধরনের সবজি ফলানো হয় ফলায়, তো আম~আমার অনেক শখ জানো হাতে নিজের হাতে সবজি তুলে রান্না করা। তো অনেক করি অনেক করি আর অনেক সবজি তুলে খাওয়া দাওয়া করি। আসলে শীতকালের সবজিটা বুঝছো অনেক ভালো আহ অনেক উপকারী আর খেতেও অনেক কিন্তু মজা লাগে অন্য সময় সবজি

আসলে স্বাদই অন্যরকম কারন একদম টাটকা সবজি আমরা নিয়ে রান্না করে ফেলি সেটাকে অথবা যেগুলো কাঁচা খাওয়ার সেগুলো তো কাঁচা খাই।

অন্য কোনো কী কী ধরনের সবজি বা কী কী ধরনের শস্য তোমরা ফলাও? কারণ তুমি তো জানোই যে আমি শহরে থাকি, আমার আসলে খুব কাছে থেকেই বিষয়গুলো দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি এখনো।

আগ্রহ খুবই আগ্রহ যে আমি বিষয়গুলো নিয়ে জানবো দেখবো। তুমি কী একটু আমাকে এই ইব~এ ব্যাপারে কিছুটা তথ্য দি~দিয়ে হলেও সাহায্য করতে পারো?

আসলে শীতকালের সবজি বলতে শীতকালে যে গ্রামে অন্য সময় গ্রামে সব সবজি হয় তবে শীতকালে যে মূলত যে সবজিগুলো হয় সেগুলো হচ্ছে যেমন তুমি চিনো আহ যে শিম, শিম চিনো শিম? শিম, মটরশুটি, ফুলকপি তারপর হচ্ছে

চিনি কিন্তু আমি যদিও খুব একটা খাই না তবে হ্যাঁ চিনি। আমার তো মটরশুটি খুবই পছন্দ মটরশুটি, ভুট্টা এই

তুমি তো জানো শীতকালে কিন্তু ভুট্টারও অনেক ভালো একটা আহ সময় এই সময়ে ভুট্টা মানে করা হয় আহ শীতে একদম এই এই মাঝামাঝি এখনই আহ কিছু আহ মাঝামাঝি সময় শীতের মাঝমাঝি সময় ভুট্টা রোপন করা হয়। তো তখনই উম ভুট্টা থেকে উম ই করা হয় । আসলে এ শীতের অনেক সবজি আহ এখন গ্রামে গ্রামে-গঞ্জে আছে আহ আর জানো কী শীতের এ এই শীতের সময় সবজি দিয়েই গ্রামের লোকেরা কিন্তু অ্যাঁ প্রায় অনেক উপার্জন করতে পারে অনেক আর্থিক দিকে~ দিক দিয়ে অনেক স আহ উন্নত করতে উন্নতি হয় ওদের, কারন শীতকালে সবজির যেমন দাম থাকে তেমন চাহিদা থাকে তো সেই সবদিক আসলে একটা ভালোই আহ কৃষকরা কৃষকদের মুখে হাসি ফুটানোর মত ভালোই একটা অর্থ উপার্জন হয়। তো সেই কারনে আমার শীতকালের ঐ সবজিগুলো ভালো লাগে আহ আমরাও খাই কিনে। অ্যাঁ এমনকি আমি নিজে একটা বলেছিলাম যে আমার একটা বাগান আছে। তো সেই বাগানে তুমি জানো সে বাগানে আমি কিছু সবজি রোপন করেছি, তো তুমি আসলে অবশ্যই দেখাবো তোমাকে তবে তাও তুমি আসো শীতের মধ্যে আসলে হয়ত দেখাতে পারব। তো আহ তুমি অ~ অবশ্যই দেখতে চাও নিশ্চয়ই? hello. হুম হ্যাঁ হ্যাঁ প্রিমো, আমি আসলে একটু কিছুটা বিলম্ব হয়েছিল আমার। দুঃখিত ‍প্রিমো।

হ্যাঁ হ্যাঁ আমার আসলে একটু শুনতে সমস্যা হচ্ছিল প্রিমো আমি আহ দুঃখ প্রকাশ করছি এর জন্য। তবে হ্যাঁ যে শীতের সবজির কথাগুলো বলছিলে যে, মানি বাগান করার কথা কিন্তু আহ যেটা হয় যে এখন আহ দেখা যায় যে কৃষকরা যদি বাগান করেন বা কৃষকরা অন্যান্য সবজি সবজি ছাড়াও অন্যান্য যে শস্য গুলো তারা ফলান, সেগুলোতে না উম খ বিভিন্ন খবরে দেখতে পাই যে তারা খুব একটা লাভের সম্মুখীন হচ্ছেন না বা লাভবান হচ্ছেন না। তো

এ হ্যাঁ আসলে আহ সেটা সব সময় না ঠিক। তবে লাভবান হয় না সেটা হম এখন কিছুদিন যাবত দেখছি আমি যে এই season এ অনেক ভালো ফলে ফলন হয়েছে।